এখন বি এড না করলে কোনো বিএড বা ডিএড না করলে কোনো school এ government school এ বলো private school গুলোতেও বন্ধ করে দিয়েছে। কোনো job তোমাকে দেবে না। তোমাকে হয় করতে হবে না হয় ডিএ করতে হবে। কিছু একটা করলে তুমি

Job আর না হলে normal package মানে ছোটো খাটো যে package school আছে বাচ্চাদের সেগুলোতে কিন্তু মানে বড়ো বড়ো জায়াগায় কি হচ্ছে এইগুলো করে দিচ্ছে। মানে বিএড ডিএড টাকে mandatory করে দিচ্ছে। সুতরাং সেখানে job পাওয়াটা খুব মুশকিল হয়ে উম মানে মুশকিল হয়ে গেছে। আর private school গুলোতে normal package school গুলোতে না salary টাও সে রকম হয় না। problem ই হয়। এটাও খুব মানে বিশ্রী ব্যাপার হয়ে গেছে। job পাওয়াটা এখন খুবই difficult মানুষকে করতে হচ্ছে আহ কি করবে মানুষ সেটাই actually সরকারি

উম তুমি কি রকম job prefer করো? তুমি কি রকম job prefer করো মানে government service নাকি আহ private service তোমার বেশি prefer করো কোনটা? না actually দেখো যেটা হওয়ার নয় সেটা prefer করে লাভ নেই। সেইজন্য government এর ওপরে কোনো রকমই prefer করি না আমার কোনো রকম আশাই নেই government এর থেকে কারণ আমার থেকে অনেক ভালো high educated মানে যারা অনেক ভালো ওরকম আহ benign বা যোগ্যতাপূর্ণ তারাই পাচ্ছে না। তা আমি just private থেকে চেষ্টা করছি বা আমি কাজ করেওছি আগে।

আর এখন বলতে private এ তোমার কি আছে? হ্যাঁ একটু ভালো salary লোকে পাওয়ার জন্য english communication অনেক বেশি ভালো থাকতে হবে। ওই যে কোনো যে কোনো job এর ক্ষেত্রে একটু বেশি salary পেতে গেলে। তো যেহেতু আমরা মাতৃ ভাষা যেটা বাংলা থেকে পড়াশোনা করেছি বা english medium সঙ্গে পড়াশোনা করিনি হয়তো নিজেদের কোনো আহ মানে problem এর জন্য english এর communication টাও ঠিক নেই। সেই জন্য ভালো এবার বেশি salary র দিকে আমরা মানে আশা করতে পারছি না। কারণ এতে মোটামুটি WFH type এর কিছু job হলে better হয় family কেও সময় দিতে পারি। মানে দেখতে পারি তার সঙ্গে সঙ্গে নিজের কাজটাও করে পারি তবে job দেখো মানুষকে করতেই হবে job ছাড়া কোনো option নেই। যে কোনো মানুষসের জন্য কাজ বাজ করাটা করতে হবে income তো করতেই হবে মানুষকে তোমার একার জন্য job করছো তো নাকি?

আমি আহ মানে এরকম tuition পড়াই আর আমি প্রথম উম মানে একটা school এ job করছিলাম আর কি একটা nursery school এ job

আহ আমাকে যেহেতু B edit টা আমার complete করা নেই মানে masters complete করার পরে উম health issue র জন্য কিছু health issue র জন্য আমার B edit টা complete করা তো তার জন্য কি হচ্ছে আমি সেরকম অনেক জায়গায় CV দেওয়া আছে

আর private school গুলোতেও CV দেওয়া আছে কিন্তু এখনো পর্যন্ত ডাকেনি। আমি একটা এরকম nursery আমাদের এখানেই একটা আছে ওই school এ আমি job করতাম। তো সেখানে কি হচ্ছে salary টা না মানে ভালো দিচ্ছে না মানে মনের মতো salary দিচ্ছে না মানে অনেকক্ষন school এ সকাল থেকে যাও তারপরে তার ফলে একটা আহ মানে যাতায়াতের একটা খরচাও তো আছে সেখানে আমার হাতে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না।

সেটা করে তো কোনো লাভ হচ্ছে না তাইজন্য আমি একটু tuition গুলো আগে মানে আগের তুলনায় আমার এখন অনেকটাই বেড়েছে improve হয়েছে তাইজন্য আমি tuition এর দিকেই মন ওখানেই আমার মনে হয় একটু salary টা

একটুখানি হ্যাঁ সে গুলো একটু করছি আর এরকম CV উম আহ দেওয়া আছে private কিছু company তে দাওয়া দেখা যাক সেগুলোর কবে ডাক আসে না আসে তারপরে অনেক জায়গায় মানে কি হয়েছে বলতো আমার interview নিয়েছে কিন্তু কোনো update আবার দেয়নি। আহ phone করছি তো সেখানে ওরা বলছে যে উম ma'am update আপনাকে দেওয়া হবে update দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই জিনিসটা পাইনি। তাই জন্য ব্যাপারটা আসলে কি বলতো সবাই না মানে আহ ঘুষ দেওয়ার পেছনে একটা মানে তুমি যেখানে ঘুষ তোমার সেখানে চাকরিটা আহ বেশি মানে সেখানে তুমি চাকরি তাড়াতাড়ি পাবে আবার কিছু কিছু company তে যেমন আমি যদি টাকা দিতে রাজিও থাকি না তাও বলছে যে উম টাকা দেওয়ার পর তোমার এই job টা যদি তুমি না করতে পারো মানে হয়তো চার পাঁচদিন দেখবে। যদি সেরকম ভাবে না করতে পারো তাহলে তোমার টাকাটাও গেলো ও গেলো। মানে তোমাকে ওরা দিয়ে দিয়েছে এবার তুমি করতে পারলে না সেটা তোমার ব্যাপার।

অনেক দেখা হয়েছে। হ্যাঁ মানে এমন অনেক জায়গায় হয়েছে যে training টা ঠিক করে দেওয়া হয়নি মানে আমার নিজের চোখে দেখা training টা ঠিক করে দেওয়া হয়নি সেই মানুষটা সেখানে job টা কি করে করবে? করবে কি করে? আর সব থেকে বড়ো কথা মানুষতো ঢুকেই সব কিছু শিখতে তাকে তো আস্তে আস্তে improve করার জন্য একটা সময়

টাকাটার ওরা কি করছে টাকাটা আহ চলে গেলো টাকাটা তোমার খেয়ে নিলো নিয়ে ব্যাস তোমার চাকরি গেলো এই ব্যাপারটা হচ্ছে। তারপরে আমাদের রাজ্য সরকার যা সব চাকরির ইয়ে করেছে এখানে কলকারখানা গুলোকে বন্ধ এখন একটা ব্যাপার করেছে মানে যতই রাজ্য সরকার বলুক যে আহ এখানে পড়াশোনা করো এখানে চাকরি করো বিদেশে যাওয়ার কোনো দরকার নেই তোমরা বিদেশে যাচ্ছ কেন? ঠিক আছে কিন্তু এইখানে পাবে কোথায় এখানে কম payment এ মানুষের তো ব্যয়টাও দিন দিন বাড়ছে সুতরাং আয় টাকে যদি ঠিক করে না বাড়ানো হয় আমার মনে হয় না কোথাও মানুষ কিছু করতে পারবে বলে। মানুষ করছে সেখানে তার তুলনায় কিছুই পাচ্ছে না

সেই জিনিসটা তোমার তুমি যেটা বললে যেটা মানুষ আহ সরকারের থেকে আহ আমি কিছু আশা করি না জিনিসটা তুমি বললে সত্যি সরকারের থেকে এখন তুমি কি আশা করবে government job এখন খুব কম। কারণ তুমি দেখো এই যে rail মানে government এর rail এই যে job গুলো তোমাকে কত রকম পরীক্ষা দিতে হবে আর সব থেকে ব্যাপারটা আর একটা কি হচ্ছে আমাদের general caste এর জন্য

যে তুমি form fill up গুলো করবে সেগুলোর এতো দাম এতো দাম মানে তুমি জানো যে তোমার preparation টা হয়তো সেরকম ভালো হয়নি তো চলো একবার বসি এই জিনিসটাও তুমি পারবে না তুমি তুমি তো তখন তোমার mind এ আমাদের mind এ কি আছে যে ও বাবা preparation টা ঠিকঠাক হয়নি তার ওপর থেকে এতো মানে আমি তো পাবোই না।

চাকরির কোনো government job এর কোনো আছে বলে।

আমি নিজেও এই আহ সরকারের অনেক গুলো পরিক্ষার জন্য প্রচুর try করেছি। আর এরকম ভাবে অনেক টাকা পয়সা খরচাও করেছি তারপরে আমি setup হয়ে গিয়ে ভেবে নিয়েছি আর কিছু হবে না এইসব। তারপর private এও করেছি কিছু দিন করার পরে বাইরে ছিলাম আমি তারপর ওখান থেকে এখন বাড়িতে shift করে ভেবেছি যে বাড়ি থেকে কিছু work from home করবো তো আমার সাথে একজনের কথাও হয়েছে। তবে আহ উ মানে আহ একটুখানি salary টা ওখানে কম Work from home দেবে but আহ ten thousand মতন দেবে ঠিক আছে। তো PFTF কিছু দেবে না। তো এরকম আজকে একজনের সাথে কথা হয়েছে regional language এর উপরেই আছে ওটা bengali র ওপরে। দেখেছি ওকে আমি বলেছি যে দেখছি কি করা যায় আরো দু একটা দেখি ভালো salary র ওপর তারপর চেষ্টা করবো

হ্যাঁ বলো

সেটা কি মানে নিয়ে উম কি বলবো আট ঘন্টার ওরকমই duty নাকি?

সব আচ্ছা মানে তোমাকে ওই আট ন ঘন্টায় duty করতে হয়।

এবার আহ আমি ওকে বললাম যে দেখো কিছু extra incentive যেগুলো হয় তো বললো যে হ্যাঁ আমি কথা বলে নেবো HR এর সঙ্গে যদি এরকম কিছু option থাকে তো ও তোমাকে জানাবে। তো CV পাঠিয়েছি আমি এরকম আরো দু এক জায়গাতে আরো পেয়েছি। এবার কোলকাতাতে ধরো Q connect বলে একটা company আছে না তো ওখানেই কিছু calling এর মানে ওখানেও আমি একজন HR কে CV পাঠিয়েছি। ওটা actually তোমার কলকাতাতে কি আছে Q connect এ ধরো ওরা হয়তো এক দুমাস তোমাকে office থেকে হয়তো করাতে পারে। পরে হয়তো work from home দিতেও পারে। কারণ আমার অনেক বন্ধু বান্ধব ওখানে আছে ওরা ঠিক আছে তো তারাই আমাকে বললো এরকম। তো

দেখা যাক কি হয় try তো করে চলেছি job

কি জানো তো সবাই এখন বাইরের দিকেও অনেক চলে যাচ্ছে কারণ আমি দেখেছি আহ মুম্বাই বলো বা আহ ইন্দোর বা দিল্লি অনেক গুলো বড়ো বড়ো city তে না এখন মনে হচ্ছে প্রচুর পরিমানে বাঙালি লোক ব্যাঙ্গালোর কারণ কি জানো তো কলকাতা বা আমাদের আমাদের west bengal এ কলকাতা হচ্ছে একটা big city যেখানে অনেক job এর একটা source থাকে। but সেখানে যে source গুলো পাচ্ছে না সেই অনুযায়ী salary পাচ্ছে না। এবার ধরো জিনিস পত্রের দাম তো তোমার কমছে না সেগুলো তো বেড়েই চলেছে। এবার salary দেওয়ার সময় যদি না বারে তাহলে তুমি কি করে তোমার family কে ধরো তোমার নিজেস্ব কিছু আহ কেনাকাটা হোক বা family র জন্য তুমি একটা ধরো। যারা responsible person তাদের মাথার ওপর ওদের দায়িত্ব থাকে তারা কি করে সেটাকে handle করে? তো সেইজন্য ইচ্ছে না থাকলেও মানুষকে কি করতে হচ্ছে job এর জন্য এখন বাইরে যেতে হচ্ছে। At least বাইরে গেলে তুমি যেটা মুম্বাই মানে কলকাতাতে তুমি যদি আহ খুব জোর বারো হাজার টাকা income করছো তো ওটা তুমি বাইরে গেলে হয়তো পনেরো ষোলো বা কুড়ি একুশ ও হতে পারে। এবার ধরো সেখানে তোমার room rent খাওয়া খরচা সব কিছু দিয়ে তোমার হাতে চলে আসে যাক মোটামুটি। ভীষণ লাভ তো সেরকম হয় না। এই হচ্ছে ব্যাপার job এখন অনেক দিক থেকে বলতে গেলে যে হ্যাঁ খুব ভালো source আছে আবার তবে আমার মনে হয় covid এর পর থেকে একটা ভালো option এসছে যেটা WFH অনেক company এগুলো করছে। যার ফলে company র লাভ ও হচ্ছে আর আমাদের মতো ধর যারা বাড়িকে support করে কাজ করে ওদেরও লাভ হচ্ছে কিছু ঠিক আছে তো এইটা খুব ভালো point আছে।

করে না যে অনেক বেশি বাড়িতে বসে বসে কম পেলেও না adjustment হয়ে যায় কারণ তুমি যখন বাইরে কোথাও গিয়ে আহ থেকে খেয়ে যখন তুমি আহ যেটা পাচ্ছ

কারণ এই বাইরে যখন তুমি থেকে তারপর সেখানে ভাড়া দিয়ে room এ খাওয়া খরচা সব কিছু দেওয়ার পর তুমি যেটা পাচ্ছ ঘরে বসে work from home করে তুমি সেটাই পাচ্ছ। তাহলে তো ঠিকই আছে না ব্যাপারটা। তাই না? একদমই তাই এটা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো যে তোমার আহ আমাদের বাইরে গেলে ধরো যে টাকাটা আমরা আমাদেরকে দিচ্ছে সেখানেও তো আমাদের ঘর ভাড়া তারপরে খাওয়া খরচা বলো সেটার তুলনায় মানে সেটা তো অনেকটাই বেরিয়ে যায় না আমরা তারপরে families কে আবার কিছু দিতে হয় মানে আমাদের মতো মধ্যবিত্ত family যেগুলো বাড়িতে তো করতেই হবে সেটা ধরো সেটাও করতে হয় এবার আমাদের হাতে তাহলে বাচঁবেটা কি?

বলো বা নিজের উম আহ মানে নিজের কিছু পছন্দ বলো সেগুলো তো আর তখন থাকে না না সেগুলো তখন খুব একটা বাজে ব্যাপার হয়ে যায়। তো এই জন্য কি বলতো এই work from home তারপরে ধরো কাছে পিঠে যেগুলো আহ চাকরি গুলো আছে আমার আর সেগুলো অনেকটাই ভালো। এই দেখো না বিদেশে আমি একটা vlog, vlog দেখছিলাম বিদেশে ওরা আহ চাকরি করতে গেছে মানে উম এবার বিদেশে salary তো তুমি বুঝতেই পারছো যথেষ্ট ভালো যথেষ্ট একটা amount ঠিক আছে।

শুনে পরে তো আমরা অবাক হয়ে যাচ্ছি। actually ওখানকার জিনিসের প্রচুর দাম প্রচুর মানে আমি vlogging এ দেখছি ওরা mention করে দিচ্ছে টাকাটা মানে vlogging এ আহ vlogging করছে তো ওরা আহ জিনিস পত্র কিনছে তো সেই জিনিস পত্রের দাম গুলোকে mention করে দিচ্ছে ঠিক কথা কিন্তু আমরা ভাবছি বাপরে এ তো যা মানে ওখানকার যেটা আয় হচ্ছে ওদের তো প্রচুর হয়ে যাচ্ছে। এক একটা chocolate বলো এক একটা আহ মানে grocery জিনিস বলো ওই এতো দাম তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেই আহ আমরা যদি job করি আহ এখানেই যদি life Life টা settle করি তাহলে মন হয় কিছু কিছু, কিছু হয়তো ভালো হবে। এর পরে কি বলতো তুমি ওইখানে গিয়ে মানে তুমি যদি বাড়িতে কিছু না দাও যদি পুরোটাই নিজের রাখো তাহলে ঠিক আছে অনেকটা savings হয়ে যাবে।

কোনোরকমে দিন আনে দিন খাচ্ছে যারা government service করছে হ্যাঁ তাদের একটা secure না যে চলো আহ আমি government service করছি একটা সময় পরে আমার একটা pension এর একটা ব্যাপার থাকবে সেটাতে আমি job মানে private, private job গুলোতে কি বলতো private job গুলোতে তোমার আজ আছে কাল নেই একটা সংসার চালাতে গেলে মানে খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বড়ো বড়ো হয়তো ধর হম দেখো তবে কি হচ্ছে দেখো যত private sector গুলো আছে বলে না তবু এখনো পর্যন্ত মানুষ খেয়ে পরে বেঁচে আছে। কারণ সরকারি চাকরির যে অবস্থা যদি সবাই সরকারি চাকরির পেছনে পরে থাকে তাহলে একদমই মানে খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাবে। যাই হোক private গুলোতে তুমি যদি দশ হাজার টাকাও পাচ্ছ না এগারো হাজার টাকা At least তোমার family র মানে কিছুটা হলেও help করতে পারছো তুমি। কিছুটা হলেও একটা মানে just আহ normal ভাবে help করা যেটা ধরো তুমি হয়তো অনেক বেশি কিছু আহ দরকার হয় একটু hi-fi করে আহ use করার জন্য কোনো জিনিসপত্র বা এরম কিছু but তুমি সেটা normal দিয়েও করে পারছো। কিন্তু যদি পুরোপুরি private company গুলোর কাজ যদি না থাকতো আরো অনেক বেশি সম্যসা হতো মানুষের জন্য। বুঝতে পারলে তো একদমই তাই একদমই ঠিক একদমই ঠিক কথা তুমি এটা একদম ঠিক বলেছো। কিছু private service আছে বলেই মানুষ আহ মানে আহ চলে যাচ্ছে দিন, দিন গুলো। আর সব থেকে বড় কথা দেখো এই দশ এগারো আহাজার টাকার যে বলছো না তুমি কথাটা এটা একটা মানুষ income করে চালাতে পারবে না। এটা যদি আহ মানে দুজন মানুষ husband wife উম কেউ হয়তো আহ অন্য একটা কিছু করছে ঘরে বসে দশ এগারো হাজার টাকার একটা service তাহলে সেই সংসারটা ঠিক ভাবে চলবে। কিন্তু তুমি যদি বলো ওই দশ এগারো হাজার টাকার একটা চাকরি একটা ছেলে Income করে সংসার চালিয়ে দেবে সেইটা কিন্তু খুবই মুশকিল হোক না কেন আজকাল কার হ্যাঁ

ওটাই বলছি যে চলবে হম হম হম উম বলো তুমি বলো হ্যাঁ ওটাই ব্যাপারটা আমার আহ মানে আমি বলছিলাম যে আহ ওটাই মানে চলার মতো চলবে মানে স্বচ্ছল ভাব একটা মানে থাকবে না যে ধরো সমস্যা হয়ে যাবে অনেক আহ আজকালকার চাহিদা ছেলে মেয়ে, ছেলে মেয়েদের লেখা পড়া আহ তারপরে আমাদের একটা monthly যে একটা ব্যাপার তারপরে যদি কোনো আহ medicine কেউ নেয় পরিবারের medicine কোনো রুগি মানুষ আছে সেই ভাবে একটা একটা মানুষের পক্ষে ওই বারো হাজার টাকার চাকরি করে উম টানা একটা পরিবারকে আহ খুবই, খুবই মানে কষ্টের ব্যাপার সেখানে দুজন যদি করে job টা তাহলে আমার মনে হয় আহ মানে ঠিক থাকবে

আমি, আমি এই কারণে বলছি দেখো মানে নিজের পছন্দ মতন ভাবে চলতে পারবে না বারো হাজার টাকা দিয়ে সম্ভবই নয় কিন্তু At least তুমি যদি বসে থাকো বা না করো বা কোনো option না থাকে সেখানে তুমি এক টাকাও income করতে পারতে না। সেটা আরো বেশি difficult কিন্তু যখন তুমি বারো হাজার at least পাচ্ছ। তো family কে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ। তাতেও একটা কিছুটা তো লাভ হচ্ছে। কিছুটা at least মানে কিছুটা তো তুমি support পাচ্ছ। তাই না সেই ব্যাপারটা বলতে চাইছি আমি।

হম হম হম তারপরে দেখো না সবাই যে এতো এতো degree করছে এই যে আমি ধর যদি arts এর কথা বলি arts নিয়ে যারা পড়ছে। তারা যে এই B ed, D edit করছে এই তো SSC আজ কত বছর বন্ধ হয়ে গেলো তারপরে december এ SSC টা চালু ছিল। তাই না তার মধ্যে আহ চার লাখ আহ পরীক্ষার্থী পরিক্ষা দিয়েছে আর চার হাজার seat আছে তুমি বলো। তারপরে তারা যদি আহ কবে চাকরি পাবে না পাবে কোনো ঠিক ঠিকানা নেই

আহ তারা যে বয়স কালে চাকরি পাবে তাহলে সেই বয়স এ চাকরিটা তারা করবেই কদিন তাই না?

এই রকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এরকম একটা ব্যাপার যে আহ মানে তুমি পরিক্ষা দিচ্ছ অথচ টাকা গুলো তোমার ঝুড়ি ঝুড়ি খরচা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তো সেখানে করে, করে কি হবে মানে আমার তো মনে হয়। উম আহ মানে government চাকরির পেছনে না ছুটে তুমি একটা এমন একটা কিছু পড়াশোনা নিয়ে পড়লে যে সেটা তুমি মানে যে বসে থাকবে না তুমি কিছু না কিছু করবে। তাই না বসে না থাকাটা এই তাই না ভাবে আমি এতো degree করে এলাম অথচ government service school, bank, rail আমি পাচ্ছি না আহ কি এটা আমার মনে হয় না এটা ঠিক বলে। মানে তোমাকে

আমাদের জানো তো আমি তো আহ বেশ কিছু দিন বাইরে কাজ করেছি আমি কিছু জায়গা দেখেছি যে আমাদের west bengal এর বা কলকাতার মানে আমাদের এই রাজ্যের মানুষজন যত বেশি বাইরে রয়েছে না মানে বাইরে বলতে west bengal এর বাইরে এতো, এতো বেশি আমার মনে হয় কোনো রাজ্যের লোক

এবার ধরো তুমি মনের মতো যদি তুমি private office এ চাকরি পেতে যাও তোমার লাগবে totally english যেটা হয়তো তুমি পারছো না। ঠিক আছে তারপরে কি হচ্ছে তুমি আহ সেই ভাবে একটু ভালো growth পাচ্ছ না career ঠিক ঠাক এ হচ্ছে না। আমি যে দেখেছি আমাদের west bengal এর না প্রায় প্রায় তুমি Eighty percent লোক মনে হচ্ছে যে বাইরে আছে। কেন আমার দেখা এরকম প্রচুর হ্যাঁ ভালো ভালো post এই রয়েছে অনেক বাইরে অনেক company তে ভালো post এ রয়েছে বলে তারা নিজেদেরকে career এ অনেক এ করেছে তো এরকম রয়েছে কারণ আমাদের west bengal এ job এর ভীষণ সমস্যা ভীষণ ভাবে সমস্যা চলছে এখন। কারণ যারা ধরো engineer বা এরকম level এ পড়াশোনা করেছে ভালো একটু পড়শোনা করেছে তারা কি তোমার ওই দশ পনেরো হাজার বা কুড়ি মানে এরকমের থেমে থাকতে পারবে না। তারা চাইবে একটু বেশি income করার জন্য। Construction type এর কাজ আমাদের west bengal এ অনেকটাই কম হয় উম তো সেই ধরণের কাজ গুলো না হওয়ার জন্য যারা ধরো engineering ওপরে বিভিন্ন line এ diploma বা যাই হোক বড়ো একটা courses করলো। তো তারা সেই ধরনের কাজ গুলো পাচ্ছে না বা তারা যেগুলো চায় ওইগুলোই পাচ্ছে না। এবার যদি সেটা দেখো তুমি যদি দেখো এবার বাইরে আহ যাচ্ছে যারা ধরো এই যারা side এ বা রাজস্থান বা অন্যান্য জায়গাতে এই এই কাজের জন্য পঁয়ষট্টি হাজার বা ধরো সত্তর হাজার আশি হাজার এরকম salary পাচ্ছে আর সেই জায়গাতে west bengal এ বসে সেই একই রকমের construction তো অনেক কম west bengal এ তো সেটা নিয়ে যদি করো না তো পঁচিশ হাজার টাকা তাতেও তোমার অনেক কষ্ট লাগবে পাবে না তুমি তাও। তো সেই জন্য প্রচুর পরিমানে মানুষজনরা বাইরে রয়েছে এই সব কাজের জন্য ঠিক আছে। মানে এই জিনিস গুলো সব থেকে খারাপ লাগে কি জানো একটা বাড়ির থেকে একজন family র মানুষ কত দূরে থাকে Income করে যদিও কিন্তু তারও তো মনে হয় যে বাড়িতে আসি সবার সঙ্গে কিন্তু salary টা এতটাই কম বা job এর এতটাই সমস্যা যে কারণে পারছে না অনেক মানুষ তার চাইলেও পারছে না কিছু করতে। হচ্ছে বাইরে। আর যারা বাইরে যেতে একদই চাইছে না তারা ওই অল্প স্বল্প salary র উপরে রয়েছে কি করবে। হ্যাঁ দেখতে হবে support করতে হবে। সব রকম ভাবে শুধু টাকা বলে না পাশে থেকেও যে support করতে হয়। যেহেতু বাইরে থেকে সম্ভব না। তো সেইজন্য job টাও important আর সব দিক থেকে মানে দেখতে হবে আর কি এটাই হচ্ছে কথা। একদমই তাই তুমি এইটা সত্যি খুব ভালো কথা বললে যে মানুষ আহ family থেকে মানে নিজের জীবন পরিবার সব কিছু চালাবার জন্য আহ কত দূরে আছে হ্যাঁ সেটা পরিবার পরিজনদের ছেড়ে কত দূরে তাদেরকে থাকতে হচ্ছে কি না করার জন্য কিন্তু যেখানে থাকছে এই যে তোমাকে আমি বললাম এই যে দূরে দূরে থাকছে সেখানকার তো খরচাটাও অনেক বেশি আমাদের এখানে যেমন কলকাতাতে তুমি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় ঠিক আছে চলো চালিয়ে নিতে পারবে মানে কথা বলছি মোটামুটি

কিন্তু এই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাটা তুমি যদি বাইরে নিয়ে যাও বাইরে পাও ওখানে চলবে না সেখানে সেখানকার সত্তর হাজার টাকাটা আমাদের এইখানে পঁয়ত্রিশ হাজার টাকা

অযথা কি হয় জানো এই সব line গুলোতে যারা কাজ করে আমার, আমার কিছু জানা আহ family friends রাও রয়েছে। তো ওরা totally ই company র থেকে সব কিছু পায় শুধু খাওয়া দাওয়ার খরচটা বাদ দিয়ে। নিজের personally কিছু কিনলাম না হয় company তোমাকে বাড়ি দিচ্ছে থাকার জন্য guest house দেয় hotel দেয় plus তোমার আহ খরচা রয়েছে সব কিছু company দেবে। শুধু হয়তো তোমার খাওয়া খরচা তুমি যা খাচ্ছ তোমার সেরকম ভাবে তুমি সেটা খরচ করবে। ঠিক আছে আমরা আজকে job নিয়ে অনেকটা সময় কথা বললাম। ভালো লাগলো অনেক গুলো বিষয় নিয়ে যারা job এর হম যা job এর সব অবস্থা

খুঁজছো মানে work from home চেষ্টা করো আর কিছু পেলে তুমি আমাকেও জানিও একদম একদম জানাবো okay ঠিক আছে ঠিক আছে চলো রাখছি